এটি একটা স্প্রাইট বা কোকা-কোলা -র ফ্যাক্টরি দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে যে এখানে একটি স্প্রাইট বা ফ্যাক্টরি রয়েছে । সামনেই দেখা যাচ্ছে গেট টি বন্ধ রয়েছে। এখানে --

কিন্তু দেখতে খুব ভালো লাগছে এই ফরেস্ট -এ আমি-ই খুব দেখার জন্য আগ্রহ হয়ে বা অস্থির হয়ে আ--

নিউ জলপাইগুড়ি স্টেশন ।

দেখে মনে হচ্ছে এই দৃশ্যটি আমার জানা নেই এটা কোন জায়গা।

গির্জা ঘরের পাশেই কিছু গাছপালা রয়েছে ।

বা বোঝা যাচ্ছে একটি ঘরে বা কোথাও।

দেখে মনে হচ্ছে এটি একটি খামার ঘর গাই এবং বাছুর রয়েছে গাইটি-ই--

থাকের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের পুতুল। পুতুলগুলি খুব সুন্দর দেখতে ।

এটা ইন্ডিকো ইন্ডিকো এ.টি.এম. । এ.টি.এম. টি খুব ছোট। এ.টি.এম. টির পাশে একটি টোটো।

দের দোকান রয়েছে একটি বাইক রয়েছে। দেখা যাচ্ছে ঔষধের ব্যানার ।